ব্রিজ টি সম্ভবত উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এবং ছবিটি সকাল বেলা তোলা।

ছবি টি তে আমরা একটি ষ্টার মলের ছবি দেখতে পাচ্ছি।

ঘর টি-ই নানারকম আলো দিয়ে সাজানোও রয়েছে একটি অফিস রুম --

ছবিটি বর্ষার সময় তোলা হয়েছে।

ঘর টির আলো খুব মৃদু।

প্রচুর সবুজ সবুজ গাছে ঘেরা--

ভাগ করা এবং প্রত্যেকটি চেয়ার টেবিলে প্রত্যেকে নিজেদের সময় কাটাচ্ছে ।